এই সবিটিতে দ্যাখতে পাওয়া যাচ্চে যে এখানে একটা রাস্তার কিনারে দুটো বিল্ডিং দ্যাখতে পাওয়া যাচ্চে ।

এখানে একটা ইলেকটিক তার দেখতে পাওয়া যাচ্চে।

এখানে একটা কালো চেয়ার দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে রাস্তার মাঝে একটা আটুল গেট দেখতে পাওয়া যাচ্ছে।

সেখানে দুটো ওয়াশরুম দেখতে পাওয়া যাচ্ছে।

সেখানে অনেকগুলো বাল্বও দেখতে পাওয়া যাচ্ছে।

আর ইহার উপরে অনেকগুলো কাপড়ের বাস্ক রাখা আসে।

স্কুলের সামোনে অনেকগুলু লোক দাঁড়িয়ে রয়েসে।

স্টেশনার সামোনে দুটো ট্রেন রয়েসে।

দোকানের নাম হল এম_এস শিঙ্গা মোটর ওয়ার্কস হাইলাকান্দি ।

আরও অন্যাইন্য জিনিসও দেখতে পাওয়া যাচ্ছে।

সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা নদীও রয়েসে।

ব্রিজের উপরে অনেকগুলো মানুষ হাঁটাহাঁটি করসে।

দোকানের ভিতরে একটা লাল ঝুড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

যেখানে কয়েকজন মহিলা দাঁড়িয়ে আসে।

ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে দুটো মূর্তি রয়েছে।

রেস্টুরেন্টের নাম হল হায়দ্রাবাদ বিরিয়ানি এন্ড রেস্টুরেন্ট ।

এই ছবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা পাথরের দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে।

এই সবিটিতে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা গর রয়েসে গরের সামোনে একটা কালো গেট রয়েসে।

এই সবিটে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা দোকান রয়েসে ।

এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটা ঔষধের দোকান দেখতে পাওয়া যাচ্ছে।

রেস্টুরেন্টের বিতরে অনেকগুলো চেয়ার টেবিল রাখা আছে।

গ্যারেজের সামোনে একটা গাড়ি রয়েসে।

সেখানে দুটো লুক দাঁড়িয়ে রয়েসে ।

দুকানের বিতরে একজন লুক বসে আসে।